এটি একটি পার্ক ই মনে হচ্ছে যেখানে।

একজন গাড়ির মেকানিক সে গাড়িটিকে ঠিক করছেন । এবং গাড়ি আ এবং তার পাশে অনেক যন্ত্রপাতি ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি আছে।

একটি কারখানা আছে যে কারখানার মধ্যে অনেক জিনিসপত্র আছে সে-সেখানে।

আর অনেক ঠাকুর দেবতাদের ছবি দেওয়া আছে।

মল বা দোকান যেখানে হরলিক্স--

আর একজন মুসলিম ব্যক্তি তিনি খৈনি পাকাচ্ছেন মাথায় টু মাথায় টুপি আছে।

মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল । সা-আ-আ- সামনে বড় গেট লোহার।